Corona তে corona একটা সর্দি কাশির মতোই আহ সাতদিন পনেরোদিন থাকবে। আমাদের যেরকম সর্দি কাশি হয় যেরকম হয়। আর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 হ্যাঁ এই যে corona টা সেটা কিন্তু চলে যাবে উম বিশেষজ্ঞরাও বলছে যে, immunity ঠিক রাখতে হবে। একটু আহ খাওয়া দেওয়ার ঠিকঠাক করতে হবে। তাইতো হ্যাঁ আরকি শুনতে পাচ্ছি। হম সেতো করতেই হবে। খাওয়াদাওয়াটা মানে ঠিক মতন time মতন করতে হবে।

তবে মানে আহ news এ এটাও দেখছি যে, মানে সরকারি hospital গুলো মানে যা অবস্থা? তাতে হয়তো দেখা গেলো যে, কেউ অন্য রোগের patient আরকি hospital এ গেছে

গাদাগাদি অবস্থা হ্যাঁ hospital গুলো actually সরকারি hospital গুলো তো patient অনেক। হ্যাঁ এখানে আমাদের স্বাস্থ ব্যবস্থা তো বুঝতেই পাচ্ছো। আহ যেরকম চলছে আহ একটু উন্নত করা দরকার আমাদের সরকারি hospital গুলোকে। তবে এই যে corona হলো, corona র পর থেকে কিন্তু অনেকটাই develop হয়েছে আমাদের সরকারি hospital গুলো। আগেতো মানে লোকে আহ নিচে শুয়ে থাকতো। নিচেই আহ হচ্ছে treatment হতো। bed পাওয়া যেত না। হ্যাঁ? general bed এ রুগী রুগী অনেক রুগী। তবে এখন মনে হচ্ছে যে, একটু আহ সেই মানে পরিমানটা একটু কমেছে বা

আরকি hospital এর bed বেড়েছে। পরিকাঠামোটা একটু উন্নত হয়েছে।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 হ্যাঁ হ্যাঁ corona র জন্য সরকার একটু নড়ে চড়ে বসেছে। আর এই যে সমস্ত পরিকাঠামোগুলো দেওয়া আগে থেকেই উচিত ছিল, সেগুলো এখন হয়তো করছে। আহ অনেক সময় আহ hospital থেকে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 আরকি খবরে এসেছিলো। কিন্তু এখন তো শুনতে পারছি না সেইসব জিনিগুলো আর আহ পরিপূর্ণ হয়েছে। এখন hospital থেকেই ওষুধ টষুধ দিচ্ছে free তে ওষুধ দিচ্ছে সরকার। এই সমস্ত জিনিসগুলো কিন্তু একটু মানে উন্নত হয়েছে পরিমান পরিমানে। ঐতো hospital এ তো ভিড় হবেই, কেন না? এক তো patient ঐখানে যাচ্ছে আহ ডাক্তার দেখাতে। সেই সঙ্গে মানে vaccine ও তো চালু হয়েছে মানে hospital

সেই জন্য একটা লাইন আরকি লেগেই রয়েছে। হ্যাঁ সেতো রয়েছেই, আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের শহরে মানে আমাদের যে health এর যা অবস্থা আরো hospital লাগবে। কারণ এত জনসংখ্যার মধ্যে আমাদের hospital কিন্তু কম হয়ে গেছে সরকারি hospital. আর সাধারণ public কিন্তু যারা একটু নিম্ন বর্গীয় বা একটু মধ্যম বর্গীয় তারা কিন্তু আহ উম যে সরকারি ভাবেই দেখাতে মানে ভালো বাসেন। কারণ আহ পয়সার তো ব্যাপার আছে। এখন যদি আমি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 হম ওটাই কেন না? এখন আর তো private এ আহ দেখতে গেলেই তো প্রচুর টাকা বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ প্রচুর টাকা বেরিয়ে যাবে। আর হচ্ছে অত টাকা তো সবাই আর আহ মানে acquire করতে পারবে না। আর আহ যারা মানে টাকার আর সরকারি ভাবে তো কোনো টাকা লাগে না? ওখানে গেলেই লাইনে দাঁড়ালেই মোটামুটি হয়ে যায়। সব বিনা খরচেই যতরকম test হোক বলো আর ডাক্তার দেখানো বলো ওষুধও মোটামুটি এখন সরকারি free তেই দেয় সরকার। ওদের আহ Pharmacist থেকেই পাওয়া যায় আরকি। উম তবে প্রচুর লাইন পরে মানে এতক্ষন দাঁড়িয়ে থাকতে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

মানুষে শরীরে রোগ লেগেই আছে কারো কিছু না কিছু হচ্ছেই। তো সেক্ষেত্রে তো hospital ভিড় হবেই। তবে আমি উম কি দেখলাম? news এ দেখলাম, আমাদের যে রাজ্য সরকার রাজ্য সরকার আহ বা central government হ্যাঁ? দুজনেরই কিন্তু

Health scheme বলে কিছু একটা card বের করেছে। তো এই card গুলো কি আহ তুমি করেছো? হ্যাঁ আমি শুনছিলাম এইগুলো করেছে কিন্তু আমার এখনও করা হয় নি। কোথা থেকে করবো এগুলো? মানে, municipality তে যেতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এগুলো ওই local municipality বা BPO অফিস হ্যাঁ আহ উম ওই সমস্ত জায়গায় গেলে সরকারি দপ্তরে গেলে কিন্তু হচ্ছে। আর এই যে এখন সরকার, আমাদের রাজ্য সরকারের যে

এই card কিন্তু আমার মতে, সাধারণ জনসাধারণ যারা গরিব আরকি তাদের জন্য কিন্তু খুবই উপকারী। কেন? কি কি আহ এতে মানে সুবিধা দিচ্ছে? আহ আমিতো দেখলাম paper এ যে, এইখানে আহ মোটামুটি দশ লাখ টাকার অবধি আহ benefit আছে card প্রতি। এবার একটা card এ হয়তো তুমি একা করলে বা তোমার family পুরো family cover হয়ে গেলো। হম আহ স্বাস্থ সাথী card. এইবার আহ সেখানে তুমি যদি মনে করো যে, তুমি সরকারি এবার সরকারি hospital এ গেলে সরকারি কিন্তু সব জিনিস আহ মানে সমস্তকিছু কিন্তু সরকারি facility দেয় না। কিছু কিছু জিনিস আছে যেগুলো বাইরে থেকে Test করতে হয় বা বাইরে থেকে কিনে নিতে হয় ওষুধপত্র। যেগুলো সরকার supply নেই। হ্যাঁ? সরকার দিতে পারে না। সেই জিনিসগুলো কিন্তু কিনে নিতে হয়। তো সেখানে কিন্তু সেই card ব্যবহার করে উম তুমি কিন্তু সেই আহ benefit টা নিতে পারো। হ্যাঁ? আর কিছু কিছু আহ যেটা news এ দেখলাম, সরকার private hospital গুলোর সঙ্গে হ্যাঁ মানে আহ collaboration করেছে। হ্যাঁ? যে ওরা কিন্তু আহ ওই card private hospital গুলোতেও কিন্তু আহ মানে নিতে হবে বা ওই card এর আহ submit করতে হবে যাতে ওই card দিয়ে যাতে ওরা facility পায়। আচ্ছা মানে শুধু সরকারি hospital এ গেলে পরেই সুবিধা পাওয়া যাবে স্বাস্থ সাথী card এ? সেরকম না। মানে আহ private hospital এও পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ private hospital এও পাওয়া যাবে। তো ওই card এর হয়তো claim যেগুলো হবে সেগুলো হয়তো সরকার বহন করবে। হ্যাঁ যে ও~ ওই card দিয়ে

আহ যে দশ লাখের মধ্যে হয়তো উম দশ লাখ হোক বা পাঁচ লাখ হোক কিছু একটা তো amount আছে। যে ওখান থেকে হয়তো credit হয়ে যাবে ঐটা। bill টা ওরা সরকার payment করবে। এরকম একটা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 আহ হতে পারে আহ এপোলো হতে পারে। কিছু কিছু আমি তো news এ দেখছিলাম আহ মোটামুটি সমস্ত private hospital এই ওরা এই প্রকল্পটা চালু করবে বা করছে।

সরকার কে জানাতে পারো আহ যে ওই hospital card accept করে নি। হম এই এই ব্যাপারগুলো আছে।

না না এতে premium দিতে হবে না। এতে পুরোপুরি free আহ সরকার এটা জনসাধারণ জনস্বার্থের জন্য এই উদ্যোগটা নিয়েছেন নতুন এটা একটা scheme আরকি? সরকারের এটা একটা scheme.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

মানে জনসাধারণের আহ মানে শরীর স্বাস্থ যাতে ভালো থেকে health

এই ব্যাপারটা যাতে উন্নতি ঘটে সেই জন্য। তো এইটা বেশ আরকি ভালোই একটা scheme. দেখি আমি তাহলে কালকেই পৌরসভায় গিয়ে খোঁজখবর নেবো, যদি এটা করা যায়। এটা কি মানে বাড়ির সবার জন্যই করা যাবে নাকি? সবার জন্য আলাদা আলাদা card হবে না? একটা card এই সবাই একটা card এই হবে বাড়ির আহ মহিলার আহ যে যিনি আছেন আহ ওনার নামে হবে আরকি। আর ওই নামের সঙ্গেই তোমার নাম add থাকবে। আচ্ছা main আহ card এ নাম থাকবে হচ্ছে একজন মহিলার।

আর এই এই same জিনিসটাও কিন্তু central governmant এর আছে। central government এই প্রকল্প টা অনেকদিন আগেই চালু করেছিল। আচ্ছা তো central government এর মানে এই পরিষেবাটা নিতে গেলে আবার কোথায় যেতে হবে? রাজ্য সরকারের টা যেরকম পৌরসভা বা যে যে camp গুলো আরকি চলছে সেখানে গেলে পরে পেয়ে যাবো। central এর টা কোথায় পাবো? Central এর টা আহ ওদের ও camp বসে যতদূর আমি জানি। আর আহ ওদেরও BDO অফিস গেলে হয়তো হয়ে যেতে পারে। BDO অফিস বা ওদের web site ও আছে। হ্যাঁ? web site এ নিতে হবে যে, কবে কোথায় আর কখন মানে এই card করার জন্য কোথায় যোগাযোগ করতে হবে? উম এই সমস্ত কিন্তু information দেওয়া আছে। আচ্ছা তা কোনটা বেশি লাভজনক মানে আহ কেন্দ্রীয় সরকারেরটা নাকি রাজ্য সরকারেরটা?

সেই hospital গুলো তেই তুমি পাচ্ছো। আর কেন্দ্রের হলে তুমি গোটা দেশের মধ্যে যেখানেই যাও সেখানেই হয়তো আহ নেবে আরকি। তবে কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রের card এর মধ্যে দু লাখ টাকা

Benefit দেয়। আর রাজ্য তো দশ লাখ টাকা দিচ্ছে। তো এটা একটা মানে ফারাক থেকে গেলো যে, রাজ্য দশ লাখ আর কেন্দ্র দু লাখ কিন্তু মানে সেদিক থেকেও দেখতে হবে যে, কেন্দ্র তো শুধু একটা রাজ্য কে নিয়ে চলছে না। ওর অনেকটা রাজ্য? তো সেক্ষেত্রে পুরো দেশ দেশকেই আরকি এই card এর উম সাথে দিচ্ছে। আচ্ছা তো মানে আমি কি দুটো card ই একসঙ্গে করতে পারি? মানে দেখা গেলো যে, আমি হয়তো বাইরে ঘুরতে গেলাম। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়লাম। তা সেখানে তো রাজ্য সরকারটা কাজে লাগবে না। সেখানে কেন্দ্রীয় সরকারের card টা কেই কাজে লাগাতে হবে। হম হম হম অবশ্যই হ্যাঁ তুমি করতে পারো। দুটো card আহ একজন দুটো card করা করা যেতেই পারে। কারণ এটা তো পুরোপুরি একটা আলাদা ব্যাপার হয়ে গেলো। মানে একটা central government government তো এখানে দু রকমের আছে, একটা central government একটা state government. তো সেক্ষেত্রে central government যেহেতু একটা scheme দিয়েছে সেই scheme এর আওতায় মধ্যে যদি আমরা পড়ি, তাহলে তো অবশ্যই আমরা আহ সেটাকে করতে পারি। আর একটা state government যেই scheme দিয়েছে সেই আওতার মধ্যেও যেহেতু পড়ছি, সেটা তো করবোই, তাইনা? হম হম তাহলে পরে দুটো card নিয়েই খোঁজ নিতে হবে আরকি? হম তুমি local নেতা বলো বা local যে যে সমস্ত পৌর প্রধান আছে বা পৌরসভার মেয়র আছে যারা, তাদের কাছে একটু খোঁজখবর নিয়ে দে~ দেখতে পারো। হ্যাঁ দেখি আমাদের এখানে একজন আছে পৌরসভায় আরকি কাজ করে।

উম তো তার থেকে একবার খোঁজখবর নিয়ে দেখবো কি ভাবে কি করা যায়? বা কি কি মানে কোন document লাগবে? হম হম হম হম এগুলো একটু উম information নিয়ে তুমি পারলে apply করে দিতে পারো। কারণ এটা একটা ভালো জিনিস আরকি। কারণ যদি এই card করা থাকে তাহলে আমাদের আহ মানে কাজে লাগবে একটা সময় যে, অসুস্থতা হয়ে পড়লে এটা কাজে লাগবে। এই card এ কি corona টা কেও কি cover করছে? মানে এখন তো উম corona চলে গেছে, কিন্তু তাও আবার তো শুনছি নাকি আবার corona নতুন একটা variant আজকে উম সেগুলো কি মানে আসবে এই স্বাস্থ সাথী card বা কেন্দ্রের যে scheme আছে তাতে? আহ এটা তো আমার ঠিক জানা নেই। আসবে কি না? তবে আহ একটু খোঁজ নিয়ে দেখতে হবে আমাদেরকে যে, এই card গুলোর সেই benefit গুলো পাবো কি না? যে corona বলো বা rubella বলো বা যে সমস্ত ছোটোখাটো মানে যেই আহ ই গুলো আছে আরকি সেগুলো পাবো কি? হ্যাঁ তো মানে rubella বললে যে, rubella টা আবার কি?

তো বাচ্চাদের তো rubella র vaccine দিচ্ছে মানে আমাদের সব জায়গায়। ওহ বাচ্চাদের হচ্ছে ঐটা? তাহলে তো খুব চিন্তার বিষয়। হম চিন্তার বিষয়। আর উম বাচ্চাদের কে সব school school এ বা আহ পৌরসভাতে বলো বা যাদের পঞ্চায়েত এলাকা হ্যাঁ সেই সব একলাতে দিচ্ছে বা hospital এও দিচ্ছে বাচ্চাদের টিকা rubella র টিকা। ওহ তাহলে তো পৌরসভায় গিয়ে এটাও খোঁজ নিতে হবে। মানে কত বছর অব্ধি দিচ্ছে বাচ্চাদের? বাচ্চাদের আহ উম এইখানে মানে ছোট থেকেই দিচ্ছে। ঐটা হয়তো আহ পনেরো বছরের আহ নিচে অব্দি। হ্যাঁ বাচ্চাদের বারো কি পনেরো বছরের নিচে আরকি বাচ্চাদের কে আরকি দেওয়া হচ্ছে। আচ্ছা মানে এই virus টা attack করলে তাহলে কি হচ্ছে বাচ্চাদের?

আহ news এ অনেকে অনেক রকম বলছে। হম তো বিশেষজ্ঞরা বলছে ওই সর্দি, কাশি, জ্বর টা থাকছে। আহ মাথা ব্যাথা এই সমস্ত জিনিসগুলো থাকছে। আচ্ছা মানে একদম corona র যেরকম আরকি symptom গুলো রয়েছে অনেকটা ওরকমই। হম হম হম ঐরকমই হয়তো আহ একটা ধরে রাখো যে, corona র ই একটা কোনো part হয়তো variant একটা হলো হতে পারে। হ্যাঁ corona র তো অনেক variant? আবার তো শুনছি আফ্রিকাতে আরকি নতুন variant আরকি ধরা পড়েছে। তো ঐখানে শুনেছি বেশ ভালোই ছড়াচ্ছে ওটা।

কি জানি আমি তো news তো দেখলাম না দুদিন ধরে। তো উম হয়তো হতে পারে। আর corona র তো উম মানে এখন

Corona র একটা ওষুধ যে কবে বেরোবে সেটাই ভাবছি? মানে এগুলোতো সবই যা vaccine দিচ্ছে এগুলোতো immunity booster. তো এগুলো দিয়ে তো সারাজীবন চলবে না?

অনেকদিন তো হলো? মানে লোকে তো corona কে দুবছর আড়াই বছর ধরে উম মানে দেখে আসছে। হ্যাঁ তো মানে এখন আর ভয়ের ব্যাপারটা নেই। আহ কারণ লোকে আর ভয় পায় না corona কে। আহ মনে হয় বেশি দিন আর থাকবে না। ভয় না পেলেও মানে কিছু কিছু corona র variant যেগুলো আরকি বেরোচ্ছে সেগুলোতে বেশ মানে প্রাণঘাতি। মানে সেটাই আরকি একটু চিন্তার বিষয়। হম প্রাণঘাতী তো আছে আহ কিন্তু এখন এতটাও উম মানুষ মরছে না। যে corona র জন্যে মানুষ মারা গেলো এখন খুবই কম। মরার সংখ্যাটা অনেক কম। তবে ওই corona হলে যেই অসুস্থতা হয়, সর্দি, কাশি, জ্বর, হয়তো বুকে ব্যাথা, হ্যাঁ হাত পা ব্যাথা, মাথা ব্যাথা তো এই জিনিসগুলোই একটু লোকের ভোগান্তি হচ্ছে বা লোকে ভুগছে। তবে মরার সংখ্যাটা অনেকটাই কম। হ্যাঁ ওটা কমে গেছে। আগে যেইভাবে আরকি এমনি তো ওই মানুষ ভয় পাচ্ছিলো বলেই আরকি বেশি আহ সমস্যা হয় আরকি। হম হম ভয় পাচ্ছে লোকে তো মানে আহ আতঙ্কেই হয়তো উম মানে heart attack হয়ে যাচ্ছে অনেকেরই। অনেকে মানে উম ভয়ে Actually ভয় টা অনেক কাজ করে। সেই যে শরীরের জন্য ভয়টা অনেকটাই কাজ করে। হম সেটাই। তা মানে আহ ঐখানে এখন কি মানে vaccine কত? সবতো বললি তো মানে চলছে জোর কদমে। হম হম হম হম vaccine পত্র চলছে। আর আহ লোকে যারা নেয় নি তারা নিচ্ছে। আর অনেকের হয়ে গেছে coverage. আরকি vaccine নেওয়ার পর যেটা আরকি।

হম হম

যত তাড়াতাড়ি নিয়ে নেওয়া যায় ততই মঙ্গল। এরপরে তো আবার মানে নতুন variant আবার চলে আসছে কি হবে? সেটাই হ্যাঁ বলা মুশকিল। কারণ আহ তাড়াতাড়ি আহ vaccine এর dose যদি থাকে তাহলে নিয়ে নেওয়াটাই ভালো। কারণ নতুন variant এসে গেলে তো আবার কি রকম মানে কি symptom দেখা দেবে? এটা কিন্তু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 উম হম ঠিক আছে

অনেক কথা হলো এবারে মানে, এই চিন্তার মধ্যে দেখা যাক কতদূর কি হয়? vaccine গুলো নিয়ে নিই।

হম আসসালামু আলাইকুম ওয়ালাইকুমুসসালাম আপু, কেমন আছেন?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 আপু আপনার উম কি অবস্থা? আমি আসলে আপনার সম্পর্কে খুব ভালো জানি না। আপনার পড়ালিখার কি অবস্থা? আমি পড়ালিখা হচ্ছে, আমি HSC pass করছি, তারপরে আহ হচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে আর পড়া-শোনাটা সামনে করা হয়নি আচ্ছা আপনার হচ্ছে কোন বিষয় ছিল, আপনি science এর student ছিলেন না arts এর student ছিলেন?

arts এর ছিলেন। আমিও arts এরই student ছিলাম।

subject গুলো একদম নতুন ছিল। হ্যাঁ, একটু হচ্ছে আননোন তো হয়ে যাবে যে full different একটা ব্যাপার।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 শুধু লেখার পরিমাণটা মনে হয় একটু বেশী ছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই। আমি প্রথম থেকেই arts এর student ছিলাম, এর জন্য হচ্ছে আমার কাছে মানে এই type এর আমার কোন ধারণা নেই যে commerce এর subject বা arts এর subject সম্পর্কে। আমার বোনের মেয়ের হচ্ছে এবারে class nine এ । তো আহ বাকিরা তাকে বলছে science নেওয়ার জন্য, আমি তাকে বলছি যে তুমি commerce নাও। এখন তার ইচ্ছে সে arts নেবে। এখন arts নিয়ে কি হওয়া যায়? আমার মনে হয় যে arts নেওয়াটা ভালো arts নেওয়া ভালো কারণ আপনি যদি job market এ যান, তাহলে দেখবে, আমি arts এ আমি পড়া-লিখা করেছি তো আমার কাছে মনে হয় যে arts এ পড়া-লিখাটা অন্য পড়া-লিখার তুলনায় একটু easy

আর আমাদের এখন পড়া-লিখা ব্যবস্থাটা এমন হয়ে গিয়েছে চাকরিকেন্দ্রীক। তো আপনি science পড়েও মানে আপনাদের সবার target থাকে BCS বা যে কোন একটা সরকারি job । তো সরকারি job এর পরীক্ষাগুলো এমন হয় যে আপনাকে হচ্ছে বাংলা,

তাদের এই মানে theoretical পড়া-লিখার মধ্যে থেকে অনেকখানি পড়া-লিখাই job এর জন্য পড়া হয়ে যায়। তাদের নতুন করে আর হচ্ছে পড়া লাগে না। কারণ মনে করেন job এর পরীক্ষায় আপনার ইতিহাসের থেকে প্রশ্ন আসল, এই কবে কে যুদ্ধ করছে করছিল, এই সেই হাবি-জাবি। তো একজন science এর student physics পড়া জানে, সে তো জানবেই না কবে কি হয়েছিল। তো এখানে তার হচ্ছে জ্ঞান তেমন একটা কাজে লাগে না। কিন্তু যে এখানে arts এর ছেলেমেয়ে,

তাদের জন্য আসলে কি arts এর student কে আমাদের আশে-পাশে বা আমাদের সমাজে কিন্তু কি হয়েছে, এই তুমি কিছু পারো না, এই জন্য হয়তো আপনি বা আমি অনেক কিছু পারি আপনি দেখবেন যে এখন BCS এর result গুলো দেখবেন বেশিরভাগই দেখবেন যে arts এর student রা হচ্ছে আপনার মানে উম job গুলো পেয়ে যাচ্ছে। অথবা আপনি bank গেলেও দেখবেন যে এখন ওইভাবে bank ও কিন্তু আপনার category করে দেয় না। আগে আমরা ভাবতাম যে commerce এ যারা পড়ে তারাই bank এর job গুলোয় হচ্ছে lid করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার আহ কোন যেহেতু category করে দেওয়া হয় না তো সবাই হচ্ছে আপনার সব পরীক্ষাই দিতে পারে। আর আমার মনে হয় যে পড়া-শোনাটা হচ্ছে নিজের কাছে।

আমি ভালো করে আমার জ্ঞান দিয়ে যদি আমি ভালো করে পড়া-শোনাটা করতে পারি তাহলে অবশ্যই আমি একটা ভালো career করতে পারবো। জি আপনি ঠিক বলেছেন। আপুর তো একটা মেয়ে আছে, আপুর মেয়ে কোন class পড়ে?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 আচ্ছা, class one পড়ে। ও কি primary school পড়ে, না যে school গুলো আছে আশে-পাশে আমরা যে দেখি kindergarten ওই school গুলোতে পড়ে? পড়ে আমাদের বাসা থেকে হচ্ছে primary school টা অনেক দূরে হয়ে যায়। তো ও ছোট তো, তাই আমি ভাবলাম যে আহ এখন one বা two এ পড়ুক। তারপরে হচ্ছে একেবারে primary তে দিয়ে দিলে, five টা শেষ করুক তারপরে ও আচ্ছা। আমি তো জানি যে kindergarten School গুলোতে পড়া-লিখার চাপ অনেক বেশি। ওদের ছোট বাচ্চাদেরই নাকি বারোটা-তেরোটা করে বই-পত্র থাকে। হ্যাঁ, এখন হচ্ছে one হচ্ছে এবার তিনটা board বই ছিল, আর আরবি, সাধারণ জ্ঞান, drawing আর তাদের school থেকে একটা আহ english ওটা। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে বাচ্চাদের মানে আমার মনে হয় এই ছোটবেলাতেই এই সব school এ পড়লে মানে পড়া-লিখার চাপটা অনেক বেড়ে যায়। বেড়ে যায়, আসলে বেড়ে যায়। school এর পড়া, বাসার পড়া, তার ওপরে একটা মানে একটা প্রতিযোগিতার ব্যাপার থাকে। কে কার আগে যাবে, কে কিভাবে যাবে।

এটা নিয়ে খুব বেশি প্রতিযোগিতা চলে guardian দের মধ্যে। আর আমাকে ওইদিন জিজ্ঞাসা করল আমার পাশের এক guardian আমাকে বলতেসে যে আমার মেয়ে কোন class পড়। আমি বললাম যে one এ পড়ে। পরে বলতাছে যে, one যে দিয়েছেন মেয়ে কি পারবে? আমি বলছি হ্যাঁ অবশ্যই পারবে। কারণ আমি তো বাসায় ওকে আহ পড়াইছি, তার ওপর বাসায় আমার madam ছিল, তো আমরা দুজনেই Noise তো হ্যাঁ অবশ্যই পারবে। পরে বলতাছে যে, ও আচ্ছা তাহলে তো ভালোই। মানে আমার কথাটা কেমন যেন মনে হয় যে মানে কেমন লাগল যে পারবে না কেন। কেন পারবে না , চেষ্টা করলে অবশ্যই পারবো। হ্যাঁ। আহ এই বাচ্চাদের কিন্তু এই যে ছোটবেলায় basic টা করা খুব দরকার। ওদের হচ্ছে math, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই জিনিসগুলা মানে ওদের ছোটবেলাতেই ঠিক করে বুঝায় ফেলতে হবে। যদি এখানে lackings থেকে যায়,

আর এসময় তো বাচ্চাদের আসলে শেখার বয়েস। এসময় বাচ্চাদের সবসময় ভালো ভালো শিক্ষা দিতে হবে ওদের। কিন্তু আমরা কিন্তু যে নৈতিক শিক্ষার ব্যাপারটা খুব overloop করি। বাসা থেকেই কিন্তু হচ্ছে ওদের এই নৈতিক শিক্ষাটা শেখাতে হবে। বই পড়ে তো আসলে বাচ্চারা তেমন কিছু শিখবে না মানে বই তো একটা পড়ার জন্য, কিন্তু পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলা কিন্তু সবাই বুঝতাছে না। আর school এক একজন এক একরকম ব্যবহার করতেছে, কিন্তু আসলে আমি এম আমরা যেভাবে বাসায় থাকি ঠিক ওইটাই কিন্তু বাইরে গিয়ে বের হয়। আমাদের আসলে উচিত যে আমাদের বাসায় একটা বাচ্চা থাকলে তার সাথে ভালো ব্যবহার করা, বা তাকে ভালো-ভালো দিকগুলো তাকে বুঝানো আর শিখানো।